বেশ সুন্দর সিন সিনারি গাছগাছালি আছে বেশ সুন্দর ।

একটি কোট প্যান্ট-- ।

কনস্ট্রাকশন চলছে এখানে বাড়ি আছে-- আছে ।

মনে হচ্ছে কোনো গেট আছে বড়সড়ো গেট আছে ।